বাড়িটি সাধারণত মনে হচ্ছে একটা অফিস । বাড়ির ভেতর অনেক রকমের কাজ করানো হয় আর তার পাশে রয়েছে একটা গাড়ি।

বিয়ে বাড়ি বা রিসেপশন করা হয়েছে খুব বড় অনেক চেয়ার টেবিল এইখানে পাতা হয়েছে।

খুব এনজয় সহকারে এরা ডান্স করছে ডান্সটি করছে দেখো কি সুন্দর দেখাচ্ছে এই যে।

একটি নৌকা দাঁড়িয়ে আছে আর গঙ্গার পাশে পুরো মাটি মাটি হয়ে আছে।

ওয়েইট তুলি ওয়েইট তোলে ছেলেরা মেয়েরাও তোলে।